সাইটে একটি গাছ দেখা যাচ্ছে।

একটি তাম্বু দেখা যাচ্ছে নীল ও হলুদ রঙের।

লাল ম্যাট মাটিতে বিছানো আছে চারপাশে গাছও দেখা যাচ্ছে।

প্ল্যাটফর্মের ভিতরে টাইম দেখা যাচ্ছে।

শসা ভেন্ডি মরিচ গাজর বিট --

একটা নীল রঙের বাস রয়েছে সাইডে একটি ঘর রয়েছে।

তিনজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে একটি শিশু বাচ্চা রয়েছে।

যার মধ্যে অনেকগুলো হরিণ ঘাস খাচ্ছে।

সাদা গেঞ্জি পরা একজন লোক রয়েছে।

রুমের ভেতরে অনেকগুলো লাল রঙ্গের চেয়ার রয়েছে।

এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে।

আর ডান সাইডে একটা অটো দাঁড়িয়ে আছে।

একটি টাওয়ার দেখা যাচ্ছে নীচে কিছু ঘর দেখা যাচ্ছে।

অনেক জামাকাপড় রয়েছে ব়্যাক রয়েছে।

আর নীচে কিছু আইসক্রিমের গাড়ি রয়েছে।

তিনটি চেয়ার রয়েছে একটি বেসিন দেখা যাচ্ছে।

কিছু লোক পোস্টঅফিসের ভিতরে যাচ্ছে।

দূরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

সবুজ রঙের অনেক মেশিন দেখা যাচ্ছে।

মিষ্টির কিছু বাক্স দেখা যাচ্ছে।

পিছনে একটা হলুদ রঙের বাড়ি রয়েছে।